দোতলায় হচ্ছে বোথ দিকে দোকান আর নিচে হচ্ছে একটা ব্যাংক অফ মহারাষ্ট্র।

মোটামুটি এখনও ঘরের কাজ ফিনিশিং হলেও কালার হয়নি কিছু।

আর পথচারীরা রাস্তার ওপর দিয়ে হেঁটে বেড়ায়।

জেব্রা -র কতগুলো বৈশিষ্ট্য আছে যেটা আফ্রিকায় সাহারায় পাওয়া যায়।

এটা আমাদের হচ্ছে সবার ভালো লাগার ভালোবাসার। আমাদের এটা পবিত্র অশোক স্তম্ভের ছবি।

এখানে দেখা যাচ্ছে একটা নতুন বিল্ডিং কন্সট্রাকশন চলছে।

এখানে একটা সুন্দর লেক -এর ছবি আছে। যার চারদিকটা সবুজ গাছপালা দিয়ে --

এখানে একটা বড় কলেজ আছে। যার চারপাশে সুন্দর গাছ।